এখানে একটি দোকানের ভিতর দেখা যাচ্ছে।

মেশিনের উপরে একটি কার দেখা যাচ্ছে।

একানে ভিতরে জিমের অনেক সরঞ্জাম দেখা যাচ্ছে।

একানে বিতরে সাদা লাইট জ্বলিতে দেখা যাচ্ছে।

নিচে ফুলদানিতে কয়েকটি ফুল ও রাখা দেখা যাচ্ছে।

একানে ফুল দিয়ে উম গেট সাজানো দেখা যা--

হুকের মইধ্যে অনেকগুলো জিনিস রাখা দেখা যাচ্ছে।

এখানে একটি মূর্তিও বসানো দেখা যায়।

এখানে একটি সড়কও দেখা যাচ্ছে।

একানে পুকুরের পাড়ে অনেকগুলি মানুষকে দেখা যা--

টিলায় অনেকগুনো গাসপালাও দেখা যা--

রুমের মইধ্যে কয়েকজন মানুষকেও দেখা যাচ্ছে।

সেলফের মইধ্যে অনেকগুলো বই রাখা দেখা যাচ্ছে।

বেডের উপরে কয়েকটি বালিশও দেখা যাচ্চে।

একানে একজন মানুষকে দাঁড়িয়ে আছেন দেখা যাচ্চে।

হোটেলের সামনে কয়েকটি মোটর সাইকেলও দেকা যাচ্চে।

এখানে একটি ফ্লাইওভার দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে কয়েকটি কার্টনও দেখা যাচ্ছে।

এখানে কয়েকজন মানুষকে দেখা যাচ্ছে।

এটার ভিতরে কয়েকটি বিস্কুটের প্যাকেট রাখা দেখা যাচ্ছে।

এখানে উপরে একটি আকাশও দেখা যাচ্ছে।

মাঠের পিছনে অনেকগুলো গাসপালা দেখা যাচ্ছে।

বক্সের মইধ্যে অনেকগুলো কোল্ড ড্রিংকস রাখা দেখা যাচ্ছে।

সেলফের মইধ্যে কয়েকটি চিপসের প্যাকেটও দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি জানালা দেখা যাচ্ছে জানালায় রোহা লোহার গ্রিল দিয়ে লাগানো রয়েছে দেখা যাচ--

এখানে ডেঞ্জার লেখা একটি সাইনবোর্ডও দেখা যাচ্ছে।

কয়েকটি ছোট ছোট গাছও দেখা যাচ্ছে।

ছাগলগুলোকে চারিদিকে জালি দিয়ে আটকিয়ে রাখা হয়েছে।

এখানে অনেকগুলো সেলফ রাখা দেখা যাচ্ছে।

সেন্টারের ভিটরে অনেকগুলো জিমের সরঞ্জাম দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো মানুষ চরকি চড়িতেসে।

এখানে পিছনে একটি টিনের ঘরও দেখা যাচ্ছে।

এখানে একটি ট্রাকও দেখা যাচ্চে।

এখানে একটি রুম দেখা যাচ্ছে রুমের ওপরে কয়েকটি সিলিংফ্যান দেখা যাচ্ছে।